অনেকগুলো বড় গাছ দেখতে পারতেছি।

বাড়ির উপরে সবুজ রঙ্গের একটি ড্র্যাম রয়েছে জলের।

বসার জন্য কালো রঙের কিছু চেয়ার রয়েছে।

উপরে একটি পোস্টার ঝোলানো রয়েছে।

এইখানে বড় একটি নদী লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো মানুষ দেখতে পারতেসি নদীটাতে।

রংয়ের একটি টুপি পড়ে আছে একজন।

বড়ো একটি পোগ্রামের রুম দেখতে পারতাসি।

তোমাদের সামনে বসার জন্য একটি টেবিল রাখা আছে।

সাইডে কিছু ঝাঁটা রাখা আছে।

এখানে বড় একটি বাইকের শোরুম দেখতে পারতেছি।

উপরে সাদা রঙের অনেকগুলো ভল্ব রয়েছে জ্বলন্ত অবস্থায়।

এখানে বড় একটি রুম দেখতে পারতেসি।

সাদা রঙের অনেকগুলো ফল উপরে রয়েছে।

এখানে বড় একটি চা'র দোকান দেখতে পারতেসি।

কিছু মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে বড় একটি রাস্তা লক্ষ করা যাচ্ছে।

একটি এমফুলেন্স দেখতে পারতাসি গাড়ি।

এখানে বড় গাড়ির একটি ভিতর রয়েছে।

কালো রঙ্গের কাপড়া দেখতে পারতেসি।

তার সাইডে একটি বাইক দেখতে পারতেছি।

এখানে বড় একটি বিয়েবাড়ির প্রোগ্রাম দেখতে পারতেসি।

এখানে বড় একটি মিষ্টির দোকান দেখতে পারতেসি।

এখানে অনেকগুলো ক্যাকটাসের গাছ দেখতে পারতাসি।

সাদা রঙের একটি পাইপ রয়েছে নিচে পানি দেওয়ার জন্য।

এখানে একটি লোহার দরজা দেখতে পারতাসি।

দোকানের ভিতরে সাদা রঙের একটি ভাল্ব ঝুলন্ত অবস্থায় রয়েছে।

এখানে বড় একটি রাস্তা দেখতে পারতেসি।

অনেক বড় বড় বাড়ি রয়েছে সাইট -এ।

বড় একটি গাড়ি দেখা যাচ্ছে।

এটি একটি বড় নদী লক্ষ করা অচ্ছে ।

বড়ো একটি বিরিজ ব্রিজ দেখতে পারতেসি।

পিছনে অনেকগুলো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে বড়ো একটি ক্লাসরুম দেখতে পারতেছি।

এখানে বড় একটি মাছের দোকান দেখতে পারতেছি।

ছোট ছোট সবুজ রঙ্গের অনেকগুলো ঘাস রয়েছে।